একটি বড় বিল্ডিং শপিং মল এর মত অনেক মানুষজন ভেতরে বাইরে অনেকগুলো বাইক দাঁড়িয়ে আছে বাইক -এর সামনে সাদা জামা ইন করে পরা একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন।